নমস্কার
এরর কিভাবে খোঁজা যায় এবং কিভাবে ঠিক করা যায়তার উপর এরর টিউটোরিয়ালের দ্বিতীয় ভাগে আপনাদের স্বাগত
আমি এই এক্সট্রাচার ডট পিএচপি প্রয়োগ করেছি এবং এর কারণ এই হল যে যখন আমরা একে রান করিপিছনে যাইextrachar এ টিপি আমরা এই পারসে এরর আইএন এরর পাই এবং এইসব এবং রেখা 6 এ
আমরা কি আশা করছি বা আমরা কি আশা করছি না এই সম্বন্ধীয় কোনো তথ্য আমাকে দেওয়া হইনি
রেখা 6 এ যাই যা এখানে আছে এবং প্রথম নজরে এটি ঠিক লাগতে পারে
কিন্তু বাস্তবে এখানে একটি অতিরিক্ত বন্ধনী পেয়েছি তাই এটি সরাচ্ছি এবং আপনি দেখতে পারেন এটি এখন কাজ করছে
এখন এটি খুঁজতে অনেক সহজ
যাইহোক যখন আপনি গাণিতিক হিসাবের মত কাজ করেন উদাহরণস্বরূপ যোগ তুলনা ইত্যাদিযদি আপনি এই রকম গাণিতিক হিসাব করছেন এবং আপনি আপনার বন্ধনীর ট্রেক হারিয়ে ফেলেন
কখনও কখনও এটি সমাধান করা খুব সহজ
যখন এটি রান করি কিছুই আসছে না কারণ এই দুটি একে অপরের সমান নয়
এটি কোনো এরর্স দেয়নি
কিন্তু আমি যদি একটি অতিরিক্ত বন্ধনী এখানে যোগ করি আমরা পারসে এরর পাবো
আপনি যখন জটিল আইএফ স্টেটমেন্টস বা জটিল গাণিতিক অপারেশন সমাধান করেন আপনাকে যাচাই করা উচিত যে বন্ধনী সমান হয়
শুধু নিশ্চিত করুন যে আপনি সব বন্ধনী যাচাই করছেন বা অন্যকিছু যেমনকি কিছু অক্ষর যা ওখানে দেখা দেবে
উদাহরণস্বরূপ এর আগে a লিখি
দেখুন যখন ফেরত যাই তখনও পারসে এরর পাই
এটি সরাই
রিফ্রেশ করি এখনও পারসে এরর পাচ্ছি
আপনি জানেন যে আপনি কিছু লিখেছেন
এটিকে সরাই
দ্বিতীয়ত আমি এখন মিসিং পেজ দেখাবো
আমি আপনাকে এর এরর দেখাই
missingপিএচপি তে টিপুন
আমরা রেখা 9 এ আরো পারসে এরর পেয়েছি
নীচে যাই এবং রেখা 9 কোথায়
সেমিকোলন
বাস্তবে এটি অভিপ্রেত ছিল না
তাই আবার রিফ্রেশ করি
আমরা রেখা 18 এ পারসে এরর পেয়েছি
চলুন রেখা 18 এ যাই
এখন রেখা 18 এই রেখা এখানে আছে যেখানে আমি সঙ্কেত করছি রেখা 18 আছে
রেখা 18 এ কি ভুল আছে
রেখা 18 এ কোনো বিষয়বস্তু নেই
কিভাবে আমরা সম্ভবত এরর পেতে পারি
এবং এর কারণ হল আমি যা আগে বলেছি এই স্থানটি যাচাই করুন
তাই উপরের কিছু রেখা যাচাই করতে হবে ধরুন 4 বা 5 লাইন্স উপরের
আমাদের কাছে আইএফ স্টেটমেন্ট আছে আইএফ পোস্টেড উসের নামে ইকুয়ালস আলেক্স যৌ আউন পিএচপি অ্যাকাডেমি ইকো করুন অন্যথায় হেলো নামে ইকো করুন
আমরা বলতে পারি যে আমরা এই আইএফ স্টেটমেন্ট এর জন্য শুরুর এবং শেষের তরঙ্গায়িত বন্ধনী এখানে পেয়েছি
কেন এটি কাজ করছে না
এর কারণ হল আমরা এখানে ইতিমধ্যেই আইএফ স্টেটমেন্ট শুরু করেছি
এবং এটি হল সংভৃতের উদ্দেশ্য এবং উপযোগিতা
যখন আমি এটি অভিজ্ঞতা দিয়ে দেখি আমি জানি যে এই বন্ধনী সংভৃত আছে ওই বন্ধনী এখানে ঐ রেখাতেই সংভৃত হওযা উচিত
এইজন্য এটি নেই
তাই যদি এটি ওখানে ছিল এবং ওটি ওখানে সংভৃত ছিল তাহলে আমার উপরের আগের আইএফ স্টেটমেন্ট থেকে জানা উচিত যে ব্লক কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে
কিন্তু এখানে ব্লক এখানে শুরু হচ্ছে এবং এখানে কোনো শেষ বন্ধনী নেই
আমি এটি এখানে রাখব
যখন এটি রান করি আপনি এই পেলেন এটি এখন কাজ করছে
যদি আপনি অক্ষর ভুলে যান তাহলে এরর্স এর জন্য অদ্ভুত জায়গা পাবেন
বাস্তবে এটি এররের জন্য অদ্ভুত জায়গা নয় কারণ আমরা এলসে লিখছি ব্লকের শুরু এবং শেষ
এবং আমরা কি চাইছি যে এই ব্লকের এখন একটি শেষ হোক কারণ এটি ঐ ব্লক যা শেষ করা হয়নি
তাই আমরা বলছি যে রেখা এরর বাস্তবে এখানে নেই কারণ আমাদের এখানে ব্লকের একটি শেষ চাই
এখন এটি কাজ করবে ঠিক আছে
কিছু রেখা উপরে দেখুন এবং দেখুন কোথায় এলসে শেষ ছাড়া হতে পারে বা অন্য কোনো অক্ষর যা ছাড়া গেছে বা অন্যকিছু যা আপনার দরকার অনুপস্থিত
এখন গেটপোস্ট ডট পিএচপি দেখি
আমি শুধু এটি প্রদর্শিত করার জন্য এরর রিপোর্টিং E এএলএল প্রয়োগ করেছি
এটি ডেমন্সট্রেটএর জন্য
এই রকম এরর বলতে যাচ্ছে
এর মানে সব এরর্স নয়
এটি সব এরর্স এর বিস্তৃত তালিকা নয় যা রিপোর্ট করা যেতে পারে
এটি এই ফাংশনের মাপদন্ড
এটি কিছু এরর্স দেখার অনুমতি দেয় যা ব্যবহারকারী সাধারণত বলে না
অর্থাত যদি আপনাকে নিজের ওয়েবসাইট শুরু করতে হতো তাহলে এর ব্যবহার করতেন না
আমার কাছে এর একটি টিউটোরিয়াল আছে যা আপনার দেখা উচিত
সুতরাং এটি একটি গেট পোস্ট এরর
চলুন এখানে যাই
আমরা দাতা নামক ভ্যারিয়েবল পেয়েছি
এটি নামে নামক গেট ভ্যারিয়েবল
আমাদের কোড বলে যদি এই ভ্যারিয়েবল তথ্য উপস্থিত তথ্য ইকো করুন এবং এটি একটি সাধারণ প্রোগ্রামের মত মনে হচ্ছে
এখানে কোনো প্রকৃত এরর নেই
আমরা এখানে কিছু ভ্যারিয়েবল নিচ্ছি এবং সবকিছু ঠিক মত কাজ করছে এবং এখানে রেখা ব্রেক এরর বা রেখা টার্মিনেটিং এরর দুটির মধ্যে একটিও নেই
আমরা কিছু ভুলিনি আমার এতে আর কিছু যোগ করার দরকার নেই
যখন এই পৃষ্ঠা রান করি আমরা এই বিজ্ঞপ্তি পাই
এখন এটি একটি পারসে এরর নয় যা আপনি আগে দেখলেন
এটি একটি বিজ্ঞপ্তি
এবং এই এরর থাকতে পৃষ্ঠা ঠিক মত কাজ করতে পারে না
আমি আপনাকে দেখাই আমি এখানে নামে ইকুয়ালস আলেক্স লিখি এবং এই এরর চলে যায়
এটি দেখায় যে আমাদের কোডে সত্যিই কোনো ভুল নেই কিন্তু আগে কি ভুল ছিল এই ছিল যে তথ্য ভ্যারিয়েবল সম্পূর্ণ ছিল না
এটি দাতা ইকুয়ালস অ্যাবসলিউটলি নথিং এর সমান
চলুন এখানে এচো ভেরিয়েবল আলেক্স লিখি এবং এটি রেখা 5
রিফ্রেশ করি
অনডিফাইন্ড ভ্যারিয়েবল এলেক্স অনডিফাইন্ড ইন্ডেক্স নেম
সুতরাং আমরা কি করছি ঠিক আছে চলুন আমি প্রথম থেকে শুরু করি
এটি অসম্পন্ন যদি নাম হেডারে উল্লিখিত না হয়
অতএব তথ্য খালি এবং আমরা এরর আনডিফাইন্ড ইনডেক্স পাই যেভাবে আনডিফাইন্ড ভেরিয়েবল পেয়েছি যদি ভ্যারিয়েবল ইকো করি যা নির্ধারিত করা হয়নি
তাই এখানে যখনই কিছু তথ্য রাখি এই এরর চলে যায়
রিফ্রেশ করি
আপনি যদি এই প্রারম্ভিক এরর থেকে পরিত্রাণ পেতে চান তাহলে এই রেখার মাঝে বা শুরুতে একটি চিহ্ন যোগ করতে হবে
যখন রিফ্রেশ করি কিছুই পাই না কারণ কোনো এরর নির্ধারিত করা হয়নি
কোনো গেট ভ্যারিয়েবল নির্ধারিত করা হয়নি
যেই আমরা নামে ইকুয়ালস আলেক্স লিখি আমাদের নাম এখানে প্রদর্শিত কোডের মত ইকো হয়
তাই যদিও আপনি আইএফ দাতা এক্সিস্টস ব্যবহার করছেন টেকনিক্যালি এটি এখনও উপস্থিত নেই যদি এখানে কিছু রাখা নেই
তাদের দেখুন
এখনকার জন্য এতটাই
শেষ ভাগে পরের দুটি সাধারণ এরর্স সম্পর্কে বলবো
ওখানে দেখা হবে
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
দেখার জন্য ধন্যবাদ